যেই আমি হয়তো বা explain করার জন্য অনেক বেশি কথা বলে নিয়েছি sorry আমরা এখন দ্বিতীয় tips এ যাবো তা দ্বিতীয় tips কি হলো আমি যদি আলাদা আরেকটা document open করি দেখেন এখানে আমাদের যেই আহ header টা আছে এই header টা আছে header এর উপরে আপনি আরো কিছু রাখতে পারেন আমি একটা row insert করলাম এখানে আমি এটাকে select করে margin centre করলাম margin centre করলাম এবং এখানে আমি লিখি দিলাম যে তানভীর academy

এখন আমরা যদি control p অর্থাৎ print preview তে যায় আমাদের আহ এটা কি ভাবে আছে landscape ভাবে আছে আমরা page setup টা একটু change করি page setup এ এখানে click করে portrait করে দিলাম ok করে দিলাম ok তারপর আমাদের ডানপাশের মনে হয় কিছু অংশ বাকি হয়েছে দেখি যদি হ্যাঁ আমাদের এইখানে দুটা column বাকি পড়েছে তো আমরা এই নিচে এইখানে যায় এই খানে গিয়ে এটাকে টেনে আমরা এই ভাবে নিয়ে এসে একটা page এর ভিতর নিয়ে আসলাম আমরা আবার normal ই click করলাম normal ই click করে এখন যদি control p দি এখানে আমাদের কিন্তু ঠিক আছে but আমাদের নিচে এখন তিনটে page আছে উপরে header টা আছে আমি scroll করে যদি এখন নিচে যায় আমার কিন্তু header গুলো নাই তা কাজের ক্ষেত্রে কিন্তু দরকার হয়ে থাকে যে এই header গুলো যেন সব সময় নিচে থাকে মানে নিচের page গুলো তে অতো না থাকে তা আপনি চাচ্ছেন যে শুধু মাত্র এই header টাই প্রত্যেকটা page এ থাকবে এই তানভীর থাকবে না কি ভাবে করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই যে কাজটি করবো আমরা page layout এ যাবো page layout এ গিয়ে print title এ click করবেন print title করার পরে এই খানে row to repeat at top এটাই click করে এই যে arrow icon টি আছে এটাই click করবেন তারপর just এই row টাকে select করবেন এই row টাকে select করে আবার এই টা দিয়ে দিলাম ok দিয়ে দিলাম এখন যদি আমরা control p বা অর্থাৎ print preview তে যদি যায় দেখেন আমাদের প্রথমটাই কিন্তু এই ভাবে আছে দ্বিতীয়টাই যান আমি দ্বিতীয় page এ যাচ্ছি এই কর্নার এ click করে আমর কিন্তু দেখেন শুধু header টাই আছে তানভীর academy টা নাই কিন্তু header টা আছে আপনি চাচ্ছেন যে তানভীর academy সহ যদি এটাকে high light করতে চান প্রত্যেকটা page এ তাহলে কি করবেন page layout এ যাবেন print title এ যাবেন এবং এই row to repeat at top এইখানের এই arrow তে click করে just এই এক আর দুই উপর থেকে এই দুটো select করে দেবেন আমরা এই range টা আমাদের already এখানে select হয়ে গিয়েছে এটাই দিয়ে দিলাম ok দিয়ে দিলাম এখন যদি আমরা আবার file এ গিয়ে তারপর এই print এ গিয়ে print preview দেখি দেখেন তারপরে যদি আমরা nextpage এ page এ যায় দুই number এ আসি তিন number এ আসি সুন্দর ভাবে কিন্তু আমরা এখানে বুজতে পারতেছি clear এখন দেখবো আজকের video র তিন number tips টি তিন number tips টি হলো অনেক সময় আছে দেখা যাই যে আপনি কিছু একটা অংশ কিছু একটা format print দেবেন সব সময় তা আমি যদি এই এই format টাই যাই এখানেই শুধু মাত্র print দিতে চাচ্ছেন এই নিচ পর্যন্ত কিন্তু আমার এখন যদি আমি print এ যায় file এ গিয়ে print এ গেলাম আমার কিন্তু যেটা এখানে দেখাচ্ছে আমি যদি একটু ছোটো করে দি এই নিচের signature option যান নাতুল ফেরদাউস assistant manager এই format সহ চলে আসছে তা আমরা শুধু এই format টাই print দিবো নিচে কোনো কিছু লেখা থাকলো সেটা আসবে না এখন আমি যদি নিচে যাই এইখানে যদি আমি আরো কিছু আমি design করে formating করতেছি এই খানেও আপনি গেলেন কিছু করলেন কি ভাবে আমরা যদি এখন print preview তে যায় আমার নিচে কিন্তু amount দেখাচ্ছে তা নিচে যাই লেখেন এ কোনো সেটা এক page এর ভিতর থাকুক বা না থাকুক কোনো সমস্যা নাই বা উপরের অংশ টুকুন ও নিবেন না just format টা print দিবেন এই ক্ষেত্রে এই টা কিভাবে করবেন আমি যদি এখন এই মুহূর্তে মানে সব সময় করবেন এই মুহূর্তে এই এই format টা আমি select করলাম এই table টা এখানে শুধু table টা select করি table টা select করে চলে যাবেন page layout menu তে সেখান থেকে যে print area তে গিয়ে set print area দিয়ে দেবেন এখন হলো এই খানে যতই আপনি কাজ করেন যাই কাজ করেন উপরে যাই কাজ করেন না কেন যদি control p দেন দেখেন আমার শুধু ওই format টাই কিন্তু চলে আসছে আপনি নিচে উপরে যাই লেখেন না কেন কোনো কাজ হবে না যত টুকুন কে print area হিসাবে select করে নিয়েছেন ততটুকুনি আপনার print হবে এবং এটা যোদি save করে রাখেন পরবর্তী তেও যদি এই document যদি print দিতে যান তখনো কিন্তু এই ভাবেই print হবে তখন আবার কেও চিন্তায় পরে জায়েন না যে আদো আমার উপরের অংশ বা নিচের অংশ print হচ্ছে না কেন সে ক্ষেত্রে যে কাজটি করতে হবে print area তে যাবেন clear print area করে দেবেন তাহলে এখন আমরা যদি control p তে যাই অর্থাৎ print preview তে যাই আমাকে কিন্তু full যে আমার table of format তা সেটা কিন্তু এখন দেখাচ্ছে full document টাই দেখাচ্ছে ok তা এটা দেখলাম আজকের video র তিন number tips টি এখন দেখবো আজকের video র চার number tips টি তো চার number tips টি হলো আমরা যখন আহ কোনো একটা document যদি আমরা print দিতে যাই print দিতে গেলে তখন দেখা যাই আমরা যদি file এ যাই file এ গিয়ে ধরেন print এ গেলাম এখন এই খানে দেখেন আমার কিন্তু সব কিছু ঠিক আছে সব column গুলো আসছে তারপর নিচে যত টুকুন row স আসার কথা তাও আসছে তার ডান পাশে আমাদের margin টা অনেক বেরে আছে কিন্তু

এবং যে dialogue box টি আসবে এখান থেকে আমরা margin এ click করবো এবং এই যে center one page এখানে just horizontal করে দিয়ে ok করে দেন এখন দেখেন এটা কিন্তু আমার center চলে আসলো তা এটা যত টুকুন center এ আসছে এটার পরেও যদি আপনার একটু সমস্যা হয় তখন আপনি আবার page set up এ যাবেন page set up এ গিয়ে margin এ যাবেন এই দুটোকে এখন আপনি left এবং right এখন মাপ টা আপনি ঠিক করে দিতে পারেন যেমন right এ আছে zero seven আমরা এখন যদি এটাকে বাড়িয়ে করে দি আহ আমি এখন এখানেও যদি আমি করে দি seven seven করে দিয়ে এখন যদি ok করে দি দেখেন আমার কিন্তু এখন center এ চলে আসলো তো এই ভাবে কিন্তু আমাদের যে page থাকবে page এর ভিতরে আমাদের যেই আহ document অর্থাৎ আমাদের যে content টা থাকবে সেটাকে আপনি middle position এ set করে নিতে পারবেন ok এটা দেখে নিলাম আজকের video র চার number tips টি এখন দেখবো আজকের video র সর্বশেষ অর্থাৎ পাঁচ number tips টি পাঁচ number tips টি হলো আমরা যদি একটু file এ গিয়ে এখানে আবার print এ যাই এখানে আমরা এই মুহূর্তে তে তো তিনটা page আছে আমি দেখুন next এ next এ যায় এখানে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে কোন page কত number কোনো ভাবে বোঝার উপায় নাই তা আপনি চাচ্ছেন যে আমি এই খানে page number উল্লেখ করবো স্বাভাবিক ভাবে আমরা page number সবাই উল্লেখ করতে পারি কি ভাবে পারি আমরা যদি এখন নিচে এই যে তিনটে icon আছে এই খান থেকে দুই number option টা click করলাম click করার পরে আমাদের এমন আসলো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 but আপনি চাচ্ছেন যে এই document এর ভিতরে যেই কটা page আছে প্রথম page এই সেভাবে show করবে যেমন one two three তারপর two two three তারপর three two three এইটা আমরা কি ভাবে excel এ করবো এটা কিন্তু অনেক ই চিন্তাই পরে যাই যে এই টা কিভাবে করবো কোনো সমস্যা নাই দেখেন এইখানে আমরা আসলাম এইটাকে delete করি আগে প্রথম অবস্থা থেকে করি যে ভাবে যাবো header and footer এ যাবো page number টি দিলাম দিয়ে আপনি একটা and symbol দেবেন space দিয়ে একটা and symbol দিলাম আবার একটা space দিবেন এবং number of page দিবেন number of page দিলাম এখন যদি আমরা বাইরে click করি দেখেন one three আসছে কোনো সমস্যা নাই এখানে আবার click করি click করে just এই দুই and এর মাজখানে কি করে দিবো two two লিখে যদি এখন বাইরে click করি one two three নিচে আসেন two two three নিচে আসেন three two three ok আমরা এখন এই নিচের তিনটে icon এ গিয়ে just আমরা normal করে দিলাম এই খানে তো page number show করবে না page number যখন print দিতে যাবেন তখন show করবে অথবা এই নিচে দুই number এ option এ click করে অর্থাৎ page layout option এ click করলে show করবে আমরা এখন file এ যাই file এ গিয়ে print এ যাই তাপর next গেলাম two two three তারপর next গেলাম three two three

আমার school আমি যে school এ পরতাম, আমি class 5 থেকে ওই school এ পরতাম ওই school এ ভিষণ ভালে ইকটা পরিবেশ ছিল, আর আমার খুব ভালে লাগত ওই school, প্রতি বছর ওই school এ নানা রকম cultureprogram হত তারপর আমি করতাম class 5 থেকেই ওই school এ আমি পরছি ওই schoolclassfive থেকে twelve পর্যন্ত ছিল তারপর আস্তে আস্তে, একটা করে class উঠতে থাকলাম আর আমাদের teacher রেরা খুব ভালো ছিল, প্রতিটা teacher খুব ভালো ছিল আমাদের, আমাদের যে বাংলা teacher ছিল উনি ভিষণ ভালো ছিল আমরা প্রতিদিন ভাব্তাম যে বাংলার class এ mam এর কাছে প্রতিদিন আমরা পরা বলবই mam কে এসে আমরা প্রতিদিন পরাটা ready করে রাখব, mam আমাদের ভিষণ ভালো লাগ- ভালোবাস্ত যেহেতু আমরা প্রতিদিন পরাটা ready করে রাখ্তাম তারপর আমাদের ইতিহাসের mam, ভূগলের mam, জীবণ বিজ্ঞানের mam সব mam এরাই ভিষণ ভালোবাস্ত তারপর তারপর অমাদের হম উম এক একটা করে class এ খেলার period থাকত খেলার class থাকত সেই খেলার class এ আমাদের সামনে school এর সামনে একটা মাঠ ছিল, সেই মাঠে আমরা গিয়ে অনেক কিছু খেলা PT হত, খেলা হত সব হত খেলার তে আমদের খেলার mam থাকত তিনি নিয়ে যেতেন খেলাতেন আমদের school সকাল দ্শ্টা থেকে শুরু হত চারটে শেষ হত school school থেকে যখন বাড়ি ফিরতাম তখন বিকেল হয়ে যেত, খুব মজা হত আনন্দ করে বন্ধুদের সাথে বাড়ি যেতাম বাড়ি ফিরতাম মজা করতে করতে, সবাই মিলে একসাথে গল্প করতে করতে বাড়ি যেতাম সবাই থাকত বন্ধুরা, তারপর আমরা tiffin নিয়ে যেতাম, কে কোনদিন কি tiffin আনবে, আজ্কে আমি একটা tiffin আনলাম অন্য় দিন অন্য় বন্ধু একটা tiffin আনত, সবাই বন্ধুরা একটা একটা করে tiffin আনত সব বন্ধুরা, তারপরে ওই tiffin আমরা সবাই মিলে একসাথে করে খেতাম ও দিত ও দিত সবাই মিলে এক সঙ্গে নিয়ে বসে এক সাথে tiffin খেতাম তারপরে সবাই moneybag থেকে কিছু টাকা নিয়ে কিছু কিনে খেতাম school এর সামনে এক~একজন ঝাল মুরি ওয়ালা থাকত, তার থেকে ঝাল মুরি খেতাম, ফুচ্কা খেতাম, এইসব টুকটাক করেও কিনে খেতাম খুব মজা হত আমদের তার পরে তে আবার tiffin এর পরে আবার class শুরু হত, আবার আমরা class class এ বসে যেতাম class করতাম আর আমাদের school এ সমস্ত কিছুর আমরা তখন খুব সুন্দর করে classroom টাকে সাজাতাম, রবীন্দ্রনাথের ছ্বি একটা class এর মধে board এর মধে আকতাম board এ একে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে করতাম, তারপর teachers দের আমরা খুব সুন্দর ভাবে মানাতাম teachersday তে mam কে খুব সুন্দর একটা gift দিতাম pen বা diary কিছু একটা দিতাম খুব আনন্দ হত mam খুব তাতে আনন্দ পেত, এই ভাবে আমরা teachersdaycelebrate করতাম তারপর হম তারপর শরশতি পূজা, শরশতি পূজা তো এক আলাদাই আনন্দ ছিল কিছু বলার নেই শরশতি পূজা মানেই একটা আলাদা আনন্দ ছিল যখন fivesixseveneight এ পরতাম তখন অতটা আমাদের school এ শরশতি পূজার দায়িত্ব আমাদের অত্টা দিত না যারা বড় nine থেকে আমাদের school এ শরশতি পূজার দায়িত্ব দিত, পূজোর সমস্ত দায়িত্ব নিতে পারবে nine থেকে, তাই যখন nine এ উঠলাম ভাবলাম বাহ খুব ভালো খুব একটা ভালো লাগতে লাগল যে nine এ উঠে গ্রেছি, nine থেকে আমাদের school এ ছিল সারি তো nine এ য্খন উঠলাম ভাবলাম এবার সারি পরে school এ যাব সারি পরতে হবে সারি পর school এ school এ যেতে হবে সারি পরতে হবে নিজেকে মনে হত খুব বড়, বড় লাগত যে বড় হয়ে গেছি নিজের মনের ভেতর থেকে সারি পরা তারপরে সব সমস্ত কিছু পূজোর শরশতি পূজার দায়িত্ব দিয়ে শুরু হল সমস্ত কিছু আহ ঠাকুর আনা, classroom সুন্দর করে আল্পনা দেয়া room এ বাজার দোকান করা সমস্ত কিছু ছিল আমাদের উপর nine এ য্খন উঠেলাম তার দায়িত্ব থাকত ঠাকুরকে নিয়ে আসা ব্রাহ্মণ আসত পরের দিন সকাল সকাল উঠেই চান থান ছেরেই আমাদেরকে school এ পৌঁছে যেতে হত, school এ পৌঁছেগিয়েই সমস্ত ফল ত্ল কাটা সমস্ত কিছু ঠাকুরের ready করা, এই সমস্ত কাজ থাকত যখন nine এ উথে গেলাম এই সমস্ত পুজোর জাগতিয় দায়িত্ব নিতে হত, খুব আনন্দ হত সবাই মিলে বন্ধুরা মিলে একসাথে মিলে পরতাম একসাথে মিলে হৈ হৈ করে খুব সুন্দর করে কাজ করতাম, সবাই মিলে আনন্দ করে করতাম, তারপর কাজ হয়ে যাবার পর সবাই মিলে এক সঙ্গে প্রসাদ দিতাম, সকলকে প্রসাদ দিতরন করতাম সব সবাই যখন সবাই school এ আসত ঠাকুর দেখ্তে, সবাইকে প্রসাদ দেয়া হত, তারপর সেইদিন আমরা সকল ছাত্র ছাত্রি মিলে খাবার দাবারের ব্য়ব্স্থা থাকাত school এ তে খিচুরি থাকত একটা কিছু মানে তরকারি কিছু থাকত, মিষ্টি থাকত এই সমস্ত কিছু থাকত সবাই মিলে একসাথে মিলে আমরা খাওয়া দাওয়া করতাম, teacher এরাও সেদিন্কে খাওয়া দাওয়া করত আমরা সকলেই পরিবেসন করতাম, সকলেই মিলে সবাই কে খাবার দাবার দিতাম পরিবেশন করতাম আর যারা ten এ পরত তার তো তাদের final সামনে মাধ্য়মিক পরীক্ষা তাই তাদেরকে একটু আলাদা ভাবেই যত্নার্তি করা হত আর যারা twelve এ পরত তাদের ও তাই, তারাও যেহেতু উচ্চ মাধ্য়মিক দেবে school থেকে তারা আস্তে আস্তে করে বেরিয়ে যাবে, তাই তাদের ও আলাদা ভাবেই করা হত তাদের জন্য় খুব আনন্দ লাগত নিজেদেরকে খুব একটা ভালো লাগার জায়্গা লাগত যে সব কিছু দায়িত্ব নিয়ে করছি mam এরাও আমাদেরকে খুব সহয়গিতা করত যে হ্য এগুলো করতে হবে এগুলো কর, এটা এটা খুব ভালো লাগত এই সমস্ত তারপরে সবাইকে একসাথে মিলে খাবার দাবার পরিবেশন করতাম সব

এই ভাবে শরশতি পূজোটা খুব আনন্দ করে কাট কাট্ত, খুব আনন্দ হত সকাল সকাল চলে যেতাম school এ সারাদিনটাই school এ কেটে যেত সেই বিকেল হলে আবার বাড়ি আসতাম সকাল বেলায় চান থান করে সারি তারি পরে চলে যেতাম school এ সারাদিন school এই সেই সন্ধের মধ্য় বাড়ি চলে আসতাম তারপর আর তো শীত্কালের আর একটা program সেটা হত sports sportsday হত আমাদের school এর সামনে একটা বড় মাঠ ছিল সেই মাঠ এ আমাদের sports হত sports এ অনেকবার নাম দিয়েছি, কিছু হতে পারতাম না কিন্তু নাম দিতাম, প্রতিবারি নাম দিতাম সমস্ত কিছু দোউর ছিল, তারপর alchair ছিল তারপরে alchair ছিল ছিল এই সমস্ত ছিল, প্রতিবার ই নাম দিতাম খুব ভালো লাগত যে সবাই মিলে এক সাথে মিলে যে sports এ একসাথে মিলে নাম দিতাম খেল্তাম খুব ভালো লাগত প্রতিবার আর আমাদের school school এ nine থেকে যেহেতু সারি ছিল nine থেকে সারি nineteneleventwelve সারি পরে যেতে হত তাই খুব একটা nine এ উথ্লে নিজেদেরকে মনে হত একটা বেশ দিদি মানে একটা মনে হত বড় হয়ে গেছি এবার একটা দিদি দিদি খুব ভালো ছিল মানে আমাদের যে school এর জীবণটা সেটা এখনের অনেক ইংরাজি মাধ্য়ম school এও কিন্তু এই রকম জীব্ণটা পায় না খুব সুন্দর ভাবে আমাদের school এর জীবণটা ছিল সব থেকে ভালো হত সবাই খুব সুন্দর করে tiffin একসাথে মিলে করে খেতাম সেটা এখ্ন আর এরখ্ম ভাবে কেউ করেও না ও আমি কি tiffin আনলাম ও কি tiffin আনল সবাই একসাথে tiffin জড়ো করে একসাথে খাওয়া হত কি tiffin নিয়ে যাব সেটাই আগের দিন থেকে চিন্তা করতাম কাল কি tiffin নিয়ে যাব কালকে এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব tiffin মাকে আগে বানিয়ে দিতে বলতাম যে আজক এই নিয়ে যাব tiffin বানিয়ে দাও আজ্কে এটা নিয়ে যাব বলেছি নো ও অন্য়রা অন্য় কিছু tiffin নিয়ে আসত সবাই মিলে একসাথে মিলে খেতাম খুব মজা হত সকাল সকাল উথে চান ফান করে ready হয়ে যেতাম school যাব school থেকে ফিরতাম চারটে তারপর আবার কচিন যেতাম পরা থাকত কচিনের sir এর কাছে পরা থাকত

school যেতাম আলাদাই একটা আনন্দ সেই সব school এর জীবণ সত্য়ই খুব ভালো ছিল আর আমাদের সমস্ত teacher এরা তখন আমাদেরকে ভিষন ভাবে ভালোবাসত, খুব সহজগিতা করত পড়াশোনায় বিষয় আমাদেরকে খুব সহযোগিতা করত খুব ভালো ছিল আর school মানেই একটা আলাদা ব্যাপার, school জীবণ খুব ভালো আর যে আমরা যে পরতে যেতাম কচিন centre এ অখানেও আমাদের খুব মজা হত, school থেকে আমরা অনেক সময় পরতে চ্লে যেতাম, কচিনে পরে থরে বাড়ি ফিরতাম, ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে যেত সবাই মিলে বন্ধুরা মিলে একসাথেই school এ ওই tiffin নিয়ে যা খেতাম ওই খেয়েই একেবারে পরতে চলে যেতাম পরে থরে একেবারে বাড়ি ফিরতাম পরা শেষ করে বাড়ি আসতাম আবার পরের দিন সকাল হলে আবার স্নান থান করে আবার school এর জন্য় তৈরী তৈরী হয়ে যেতে হত আমাদের দশটা সাড়ে দশটায় school আরম্ভ হত দশ্টা পনেরোর মধ্যে school ধুকতেই হত, school ধুকতে হত দশ্টা পনেরোর মধ্যে আমরা দশ্টা পনেরোর মধ্যে school ধুকে যেতাম গিয়ে তারপর সমস্ত কিছু আমাদের class এর monitor এর দায়িত্ব অনেক বার দিয়েছে monitor ও হয়েছি অনেকবার monitor হলেও নিজেকে বেশ অন্য় রকম মনে হয়ে পুরো class টাকে দায়িত্ব নিয়ে সামলাতে হয়ে কে কি করছে ঠিক মত পরা করছে কি না করছে কি ঠিক করে পরা বলতে পারছে কি সমস্ত

এ এই কথা বলেছে এ এই বদমাইসি করেছে, খুব মজা লাগত, এই সব জিনিস গুলো খুব ভালো লাগত school এর জীবণটা পুরো আলাদাই একটা জীবণ ছিল বর্তমানে দু'রকমের শিক্ষা ব্যবস্থা প্রচলত আছে প্রথাগত এবং দূরবর্তী প্রথাগত শিক্ষা মানে সমস্ত রকম নিয়মকানুন মেয়েদের শিক্ষা আর দূরবর্তী শিক্ষা মানে যেখানে কোনরকম

সমস্ত রকম নিয়ম কানুন মানতে হয় দূরবর্তী শিক্ষা মানে যেখানে কোনরকম নিয়ম-কানুন থাকে না অবশ্য প্রথাগত শিক্ষা ব্যাবস্থার ক্ষেত্রে বয়সের ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে কিন্তু দূরবর্তী শিক্ষার ব্যাপারে সেটা থাকে না এবং সেই কারণে বর্তমানে প্রথাগত শিক্ষা থেকে দূরবর্তী শিক্ষার দিকে ঝোঁক বেশি দেখা যায

এটা সম্ভব হয় না প্রথাগত শিক্ষায় কিন্তু দূরবর্তী শিক্ষায় সেটা সম্ভব যেখানে অনেক কাজ কর্মের মাধ্যমেও পড়াশোনা করতে পারে অর্থাৎ শিক্ষাটাকে টিকিয়ে রাখতে পারে এই কারণে বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং school college গুলোতে দূরবর্তী শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে তাই বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ school গুলোতে দূরবর্তী শিক্ষাব্যবস্থার প্রচলিত হওয়ার কারণ গুলি হচ্ছে এটা যে অনেকে বেশিরভাগ সময়ে কাজ কর্ম মুখী তো কর্মের মধ্যেও যাদের সে ওরা পড়াশনা করার ইচ্ছে থাকে তাদের জন্য এই সমস্ত দূরবর্তী শিক্ষা ব্যবস্থা গুলো প্রচলিত হয়েছে . যে কোনো সময় এটার সুবিধা কি হয় যে যে কোন বয়সে যে কোন সময়ের মানুষ তারা শিক্ষা তারা শিক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং বয়সের কোনো বাঁধা ধরা থাকে না তাই দেখা যাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন school college বিশ্ববিদ্যালয়গুলোতে দূরবর্তী শিক্ষার প্রচারিত আছে তার আগে যেমন মানুষকে ইচ্ছা থাকলেও পড়াশোনা করতে বাধ্য না বয়সের কারণে আরো অন্যানো কারণে অর্থনৈতিক কারণে কিন্তু এখন সেটা সম্ভব হয়েছে এই প্রথাগত কিন্তু প্রথাগত শিক্ষা ব্যবস্থা আমরা কিছু সুবিধা দেখতে পায় অথচ প্রথাগত শিক্ষা ব্যবস্থা যেখানে ছাত্র শিক্ষক সম্পর্ক ভালো থাকে অত সম্পর্ক তৈরি হয় তারা একে ওপরের সঙ্গে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে ওঠে কিন্তু দূরবর্তী শিক্ষা ব্যবস্থায় সেটা সম্ভব হয় না প্রথাগত শিক্ষা ব্যবস্থায় তারা হাতে কলমে শিক্ষা লাভ করতে পারে কিন্তু দূরবর্তী শিক্ষা ব্যবস্থায় সেটা সম্ভব হয় না কারণ দূরবর্তী শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ছাত্রদের মধ্যে ভালো বন্ধন তৈরি হয় না এর ফলে যে শিক্ষক সে হয়তো ছাত্রের নামও জানে না কি করে তার সাথে সম্পর্ক এর ফলে কি হয় হয়তো তারা অনেক দূর পড়াশোনা করতে পারে কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব হয় না খাতায় কলমে তারা পরীক্ষা দিয়ে অনেক অনেক বেশি number পাই কিন্তু প্রকৃত শিক্ষিত তারা হতে পারে না কিন্তু প্রথাগত শিক্ষা ব্যবস্থায় যেহেতু হাতের কলমে অর্থাৎ নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিয়মিত school college আসার মাধ্যমে শিক্ষা লাভ করে তাই প্রথাগত শিক্ষা ব্যবস্থায় সেটা সম্ভব এবং এই কারণেই দেখা যাচ্ছে যে বর্তমানে অনেক দূরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো সরকার licence cancel করে দিচ্ছে কারণ যে সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে উদাহরণ হিসেবে বলা যায় যে আজকে যদি কেউ অনেকেই DEDBED বিভিন্ন course যে গুলো অনেকে দূরবর্তী বিভিন্ন college এ থেকে করছে এর ফলে কি হচ্ছে পাশাপাশি তারা কাজ করতে পারে কিছু income~ income ও করতে পারছে এবং DED করা সম্ভব হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তারা সেই course যে গুরুত্ব সেটা বুঝতে পারছেনা এবং পরবর্তীতে গিয়ে যখন তাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ করা হচ্ছে কোন in~ interview বা সাক্ষাৎকারে তাদেরকে যখন কোন শিখন বা ব্যাপ্ত শিখন এর যে demo class এ ব্যাপার গুলো আছে সেই জিনিসগুলো তারা দিতে বা সেই জিনিসগুলো তারা করতে পারছে না কারণ কি তারা সম তাদের পক্ষে সেই গুলো জানা সম্ভব না কারণ প্রথাগত শিক্ষা ব্যবস্থায় তারা regular মানে school অনেক অনেক যাওয়া হয় বলে যে জিনিসগুলো তা সেখানে শিক্ষক ছাত্রকে সমস্ত কিছু হাতে ধরে শিখিয়ে দিতে পারে দূরবর্তী শিক্ষা বাবস্তায় সেটা সম্ভব হয় না অতএব এই কারণে দূরবর্তী শিক্ষা ব্যবস্থার যদিও মানুষকে অনেক সুবিধা এনে দিয়েছে মানুষ চাইলে যে কোন বয়সে যে কোন সময়ে যে কোন course করতে পারছে যে কোনো মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারছে নিজেকে শিক্ষিত হিসাবে প্রতিপন্ন করতে পারছি কিন্তু তবুও এইসব অনেক রকম অসুবিধার সম্মুখীন তাদের পরবর্তী হতে হচ্ছে অর্থাৎ কি এই সমাজ থেকে বলা যায় যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা যেটা খুবই দরকারী কারণ এখানে একজন শিক্ষক তার প্রকৃত শিক্ষক হতে গেলে যে সমস্ত জ্ঞান অর্জনের দরকার primary teacher বা upper primary high school এ প্রাথমিক school এ teacher হতে গেলে যে সমস্ত জ্ঞান অর্জনের দরকার সেটা সম্ভাব্যতা হয়তো শিক্ষায় কিন্তু দূরবর্তী শিক্ষা ব্যবস্থায় সেটা সম্ভব না এবং শুধু তাই নয় এছাড়াও বিভিন্ন school college এ অনেকে এই যে প্রথা দূরবর্তী বিভিন্ন school college university গুলো থেকে পড়ে তারা MABApass করছে হয়তো তারা অনেক অনেক number পাচ্ছে হয়তো কেউ সত্তর শতাংশ কেউ আশি শতাংশ প্রথাগত শিক্ষা বা প্রথাগত যে সমস্ত normal school college এ পড়ে হয়তো অত number তোলা সম্ভব না এবং এই কারণে তারা অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু main কথা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে number পাওয়াটা বড় কথা নয় main হচ্ছে জানাটা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় যেটা সম্ভব কারণ তারা পুরো syllabus জানতে পারছে তারা প্রকৃত বিভিন্ন কি বই সম্পর্কে অবগত হচ্ছে কিন্তু দূরবর্তী শিক্ষা ব্যাবস্থায় সেটা পুরোপুরি ভাবে সম্পন্ন সম্ভব না কারণ সেখানে তারা

নির্দিষ্ট কিছু information বা তথ্য প্রদান করা হয় তারা সেই টাই পড়েই তারা ভালো number তুলতে পারে কিন্তু প্রথাগত শিক্ষা ব্যাবস্থার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না বা সেটা প্রথাগত শিক্ষা ব্যাবস্থার ক্ষেত্রে তাকে প্রকৃত জ্ঞান অর্জন করতে হয় তাকে syllabus অনু~ অনুযায়ী ভাবে পড়াশোনা করতে হয় এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথাগত শিক্ষা ব্যবস্থায় ক্ষেত্রে একজন ব্যক্তি যে course করছে বা তারা যে যে degree তখন মাধ্যমিক pass হোক বা উচ্চমাধ্যমিক বা BA pass করুক

পাওয়া যায় না তাই উভয় দিক বিচার করে এটাই বলা যাই যে বর্তমানে যতই দূরবর্তী শিক্ষা ব্যবস্থার সুবিধাগুলোকে বিচার করে দূরবর্তী শিক্ষার একটা ভূমিকা

শৃঙ্খলা বলে শ্রদ্ধেয় একটা শৃঙ্খলার ব্যাপার থাকতেই হয় নিয়ম শৃঙ্খলা এমন একটা বিষয় যেটা কারোর মধ্যে না থাকলে সে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না তার মধ্যে প্রকৃত শিক্ষা শিক্ষিত হতে পারে না এবং তাকে কাউকে যদি সম্ভব ও কাউকে যদি নিয়ম-শৃঙ্খলা থেকে বাহিরে রাখা যায় বা কেউ যদি নিয়ম শৃঙ্খলা না মেনে কোন কিছু শিখতে যায় তাহলে সে কখনোই সেই বিষয়ে গুরুত্ব বুঝতে পারবে না কিন্তু প্রথাগত শিক্ষা ব্যবস্থায় যেহেতু সমস্ত রকম নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় শিক্ষকের কথা মত বিভিন্ন রকম কাজ করে আসতে হয় বাড়িতে কাজ করতে হয় এর ফলে তারা বিষয়ের গুরুত্ব অনুধাবন করতে পারে যেটা দূরবর্তী শিক্ষা ব্যবস্থায় সম্ভব না তাই আগামী দিনে হয়তো এমন একটা দিন আসবে তখন আমরা বুঝতে পারবো যে প্রথাগত শিক্ষার গুরুত্ব কতটা যেখানে দূরবর্তী শিক্ষা গুরুত্ব একেবারে নেই বললেই চলে হয়তো মানুষ যেকোনো সময় যে কোন বয়সের মানুষ এই তারা শিক্ষায় শিক্ষিত হতে পারছে কিন্তু শিক্ষা পাওয়া টা বা কোনো একটা course বা কোনো একটা degree করাটা বড়ো ব্যাপার নয় যে কেউ MA pass করতেই পারে সে BA pass করতেই পারে কিন্তু main হচ্ছে সে যে বিষয় নিয়ে যার BA pass করছে বা যে subject গুলো যে বিষয়ে সে কোন course করছে DED হোক বা BED হোক বা যে কোনো course করুক সেই course সম্পর্কে তার সে কতটা জ্ঞান অর্জন করতে পারছে সেইটা হচ্ছে বড় জরুরী বিষয় হয় তো উভয় দিক দিয়ে বিচার করে

কখনোই একে ওপরের পরিপূরক হতে পারে না প্রথাগত শিক্ষা মানে সেখানে প্রথার বিষয় থাকে সেখানে নিয়ম-শৃঙ্খলার বিষয় থাকে যার ফলে সেই শিক্ষার এক ধরনের গুরুত্ব যেটাকে স্বীকার করতেই হয় কিন্তু দূরবর্তী শিক্ষা যেখানে অনেকে অনেক number পেল বা সে হয়তো তার হম শিক্ষার জগতে চাহিদা পূরণ করতে পারলেও সে কখনো প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে না Okay কি আমার আমি একটা ক্যামেরা কিনতে চাই

আমার কাছে seven hundred d আছে

অবশ্যই আপনি ওটাকে change করে দিয়ে যে amount টা পাবেন সেটার সঙ্গে আপনি আপনার existing balance টাকে add করে দিয়ে অনেক রকম ঐ budget range মধ্যে আরো segment দেখতে পারবেন আচ্ছা আপনি কি এটা বলতে পারেন ওটার বদলে আমি কত টাকা পাবো? আহ ওটা ম্যাডাম condition দেখে বলতে হবে কারণ একটা ক্যামেরার shutter count uses এর উপর অনেক কিছু depend করে তো তার upper body condition তার internal body condition কি রকম কি আছে সেটা আমাদের কাছে না আনলে physically check না করলে আমরা বলতে পারবো না আচ্ছা এই ধরুন আমার ক্যামেরা ঐ তিন বছর মত use হয়েছে

আর অতো টা বেশি কিছু করা হয় নি

মানে ধরুন এই এমনি ঘুরতে টুরতে যাওয়ার purpose যখন বেরোতাম

নতুন এর মত নি আছে অতো টা shutter count হয়তো আপনি পাবেন না

তা এই এ আন্দাজে আপনি কি বলতে পারবেন কত টা amount আমি পাবো কেনো কি বাকি টাও তো আমাকে একটু দেখতে হবে না okay বুঝতে পাচ্ছি আপনি kindly ma'am আমাকে দুটো information একটু দিন যেটা হচ্ছে আপনার ক্যামেরা camera body shutter count টা এখন অব্দি কত আছে? আর আপনি যখন ক্যামেরা টা purchase করেছিলেন তার MRP টা কত ছিলো? মানে আপনার billing MRP টা আমার দেখুন আমার billing MRP টা ছিলো Forty-two thousand

ঠিক আছে আর আমি এটা কিনেছিলাম Reliance Digital থেকে ওকে আর আপনার ক্যামেরা shutter count এখন অব্দি কত আছে? আমার এখন অব্দি shutter count ধরে নিন নয় দশ হাজারের মতো

approximately ম্যাম আপনি এইটা physically না check করে আমি approximately একটা budget দিতে পারি যেট আপনার in between Twenty Eight Thousand Thirty-five thousand এর মধ্যে আপনার একটা budget হবে আচ্ছা ঠিক আছে কো এর বদলে আপনি কোন ক্যামেরা টা suggest করবেন আমি আমি নিলে ক্যানেনই নিবো

আপনি ঐ অনুযায়ী আপনি suggest করতে পারেন আচ্ছা ম্যাম আপনার purpose টা কি রকম মানে photography মধ্যে still ভিডিও photography purpose টা

তো আমার mainly ঐ zoo not zoo তোমার আহ নয় জঙ্গলে আর wildlife photography আর mountain নিয়ে কিছু

wildlife এ যে কোন animal আপনি একটা maximum distance অব্দি coverage করতে পারবেন কারণ এর পরে তো কাছে গেলে object টা চলে যেতে পারে না হলে object disturbance হয়ে গেলে আপনি হয়তো short টা miss করতে পারেন তো এই দুটো segment জন্য আপনার perfect option wide angle come zoom ঠিক আছে তো ma'am DSLR ক্যামেরা তো inbuilt কোনো lens আসে না তো আপনাকে একটা minimum